আছে আরো অনেক ছোট ছোট গাছ ফুল দেখা যাচ্ছে রোদ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে দূরে আরো বড় বড় গাছ আছে দেখা যাচ্ছে।

এখানে দুটো ছেলে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে বারান্দার ওপরে দেখা যাচ্ছে দূরে একটা বা বাড়ি দেখা যাচ্ছে সাদা রঙের দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ--

এখানে একটা দরজা দেখা যাচ্ছে-এ আহ একটা --